আমার সামনে যে ফটোটা আছে তাতে একটা বড় মাঠ দেখা যাচ্ছে এবং দুটি ঘরও দেখা যাচ্ছে।

এর সামনে ব্যানারে ব্লু কালারে ব্যানারে --

যাতে আমরা বুঝতে পারি এটা একটা ব্যাংকের ফটো এবং এর সামনে দুইজন লোক আছে যারা হাঁইটে যাচ্ছে এবং ব্যাংক --

এবং চার্চের উপরে একটা ক্রসও আছে এবং চার্চটা লাল কালার দিয়ে রং করানো।

আমার সামনে যে ফটোটা টা আছে এর মধ্যে দুটি দোকান দেখা যাচ্ছে যার মধ্যে দেখা যাচ্ছে যে তিনজন মহিলা আ আছে।

আমার সামনে যে ফটোটা আছে এটা একটা বাজারের ফটো এখন আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি দোকান এবং--

এবং তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরও তিনটে হাঁস আছে।

এবং তার উপরে একটা বড় লাইটও -ও আছে এবং এই বক্সের -এর নীচে একটা হিন্দুস্তান রঙ্গিনভাবে লেখাও আছে।

এই বা বিল্ডিংয়ের সামনে আমরা একটা বাইক এ্যাবং একটা স্কুটি দেখতে পাচ্ছি এবং এই বিল্ডিংয়ের উপরে একটা লোককে দেখতে পাচ্ছি।

যার মধ্যে তোমার ধনেপাতা টোমাটর গাজর এবং অনেক নানা ধরনের সবজি রাখানো আছে।

রাস্তার ওপারে একটা ফল দোকানও দেখতে পারছি এবং একটা বোর্ড এর ভিতর এয়ারটেল লেখাও দেখতে পারছি এবং রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে।

এবং ছোট ছোট হাতিও বানানো আছে প্যান্ডেল -এর ওপরে একটা ত্রিশূলও বানানো আছে এ--

এবং প্যান্ডেল -এর সামনে অনেকজন লোক দেখা যাচ্ছে এরা সবাই পাঞ্জাবি পরে আছে।

আমার সামনে যে ফোটোটা আছে এটা একটা বাজারের ফোটো হতে পারে কারণ আমরা দেখতে পারছি এখানে অনেকগুলি দোকান আছে যার মধ্যে বিভিন্ন ধরনের জিনিস উম বেচা হচ্ছে।

এর মধ্যে আমরা দেখতে পারছি যে অনেকজন লোকেরা মিলে এখানে ক্রিকেট খেলছে।

আমার সামনে যে ফোটো টা আছে এটা একটা হসপিটাল এর ফোটো হতে পারে কারণ আমরা দেখতে পারছি একটা বিল্ডিং যেটা সাদা কালার এর।

এবং অ্যাম্বুলেন্স সাধারণত তোমার হসপিটালের পাশেই থাকে এবং ও রাস্তার ওপাশে আমরা দুটো অটো দেখতে পারছি।

আর আমি দেখতে পাচ্ছি এখানে জালনার ভিতরে লাগানো গ্রীল দেখা যাচ্ছে।

আমার সামনে যে ফটোটা আছে এইটা একটা খোলা মাঠের ফটো ।

যেখানে দুটি বাচ্চা বা লোক দাঁড়ানো আছে এবং--

দুকান গুলির সামনে একটা সাইকেল --

বেশিরভাগ হোটেল এবং রেস্টুরেন্টের মতই আমরা এরকম চেয়ার এবং টেবিলের --

আমরা দেখতে পাচ্ছি এখানে দুইজন লোক।

আ এবং তারই সাথে আছে একটা লাইকবয় হ্যান্ড স্যানিটাইজার এবং তার ওপাশে একটা কফি -ইর ছবিও দেওয়া আছে।

আমার সামনে যে ফটোটা আচে এইটা একটা পূজোর প্যান্ডেলের ফটো ।